এটি একটি বাজার। এখানে নিত্ত্য প্রয়জনিয় বিভন্ন রকমের ফল সবজি রয়েছে এবং পাশ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে।

বড় একটি জায়গার মধ্যে নদীর জল এসে পড়ছে । সেখানে একটি ছেলে দাঁড়িয়ে।

পাশ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে | এবং আকাশ টি সাদা ও নীল রঙ্গে মেতে আছে |

একটি বাজার এখানে বিভিন্ন রকমের কাঁচা সবজি আছে। বাঁধাকপি পেঁপে গাজর কুমড়া ও আরো অনেক --

একটি ঘেরা জায়গায় বড়ো একটি মূর্তি আছে ঘেরা স্থানটি লোহার তৈরি। সেখানে কিছু বাতি জ্বলছে ।